ঔপনিবেশিক পার্লামেন্টে তীব্র প্রতিবাদ পত্র প্রেরিত হইল। কিন্তু হায় কোনো ফল হইল না। বিলটি যথানিয়মে পাশ হইয়া গেল। আশ্চর্যের বিষয় দশ বৎসর পূর্বে ভারতীয়গণের এরূপ বহিষ্কার প্রস্তাব একবার নেটাল দরবারে উত্থাপিত হওয়ায় যাহারা তৎকালে দৃঢ়তার সহিত তাহার গুরুতর প্রতিবাদ করিয়াছিলেন এবার তাহারাই এই আইনের উদ্যোগী। সে সময়ে ঐরূপ আইন প্রবর্তন প্রয়োজন কিনা স্থির করিবার জন্য

তারা ভুলিয়া যায়। নতুন সম্বন্ধে আবদ্ধ হয়। হয়তো এদেশে ঘরবাড়ি বাঁধিয়া বসে। অতএব আমার ন্যায় বিশ্বাস মতে তাহাদিগকে তাড়াইয়া দেওয়া উচিত নহে। তাহাদের দিয়া কাজ করাইয়া লইয়া পরে তাড়াইয়া দেওয়া অপেক্ষা ভারতীয় শ্রমিকের আমদানি আদৌ বন্ধ করিয়া দেওয়া অনেক ভালো। এই উপনিবেশ ভারতীয়গণকে চায়।

যাহারা পাঁচ বৎসর সচ্চরিত্রতার সহিত এদেশে কাটাইয়াছে তাহাদিগকে বিতাড়িত করিবার উপযুক্ত কারণ আমি কিছুই শুনি নাই। দশ বৎসর পূর্বে এরূপ নির্ভীক ভাষায় যিনি ভারতীয়গণের পক্ষ সমর্থন করিয়াছিলেন তিনিই এবার নতুন বিলের খসড়া ঔপনিবেশিক পার্লামেন্টে পেশ করিলেন। শুধু অ্যাটর্নী জেনারেল নহেন নেটালের বহু পদস্থ ব্যক্তি এবার মত পরিবর্তন করিয়াছিলেন। Sanskrit Vaidic কিমাশ্চর্য মত পুরম নতুন বিলের বিবরণ পাঠ করিয়া লন্ডনের টাইম ও তার প্রমোঘোষণাম প্রসিদ্ধ সংবাদপত্রসমূহ নেটাল প্রবাসী ভারতীয়গণের প্রতি যথেষ্ট সহানুভূতি প্রকাশ করিতে লাগিলেন। ছাড়পত্র লিখিলেন। নতুন বিলে ভারতীয়গণকে ক্রীতদাস পরিবার আয়োজন হইয়াছে। প্রস্তাবটি একান্ত গ্রহীত ব্রিটিশ প্রজার অপমানকর প্রস্তাব কারীগণের কলংকসূচক ও আমাদের প্রতি উপেক্ষাজনক। দক্ষিণ আফ্রিকার উপনিবেশিক শেতাঙ্গ ব্যবসাদারদের মনিকসুলভ অর্থ গৃহতার ফলে এতো বড় একটা উৎকট অন্যায় যাহাতে না ঘটে তৎপতি প্রত্যেক ইংরেজেরই লক্ষ্য রাখা উচিৎ। টাইমস বলিলেন, ভারত গভর্মেন্টের হাতে এক অতি সহজ প্রতিকারপাড় রহিয়াছে। ঔপনিবেশ যাত্রীগণের বর্তমান মঙ্গল এবং ভবিষ্যৎ সুব্যবস্থা সম্বন্ধে প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাহারা নেটালে চুক্তিবদ্ধ শ্রমিক প্রেরণাবদ্ধ রাখিতে পারেন। এবারও শ্রীযুক্ত গান্ধী ঔপনিবেশ সচিবের নিকট প্রতিকার প্রার্থী হইলেন। তিনি এই মর্মে আবেদন করিলেন যে, প্রস্তাবিত বিলটি পরিত্যাক্ত হউক অথবা ভারতীয় শ্রমিক আমদানির পথ রুদ্ধ হউক। বিলাতি সংবাদপত্রসমূহে

আবেদনপত্র বর্ণামুখে বালির বাঁধের মত ভাসিয়া গেল। ব্রিটিশ সম্রাটের সম্মতি লাভ করিয়া পাকা আইনে পরিণত হইল। কর্মবীর গান্ধী কিন্তু ইহাতেও হতাশ হইলেন না। তিনি বুঝিলেন আরো কঠোর পরীক্ষা আসিতেছে। আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শ্রীযুক্ত গান্ধী ভারতে প্রত্যাবর্তন করিলেন। তিনি ইতিপূর্বিই দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভারতীয়গণের দুর্দশার কাহিনি বিবৃত করিয়া একখানি খোলা চিঠি ভারতীয় নেতৃগণের নিকট প্রেরণ করিয়াছিলেন।

সাদরে বরণ করিয়া প্রীতির মাল্য পড়াইয়া দিল। তিনি বোম্বাই ও মাদ্রাজ শহরে বিপুল অভ্যর্থনা লাভ করিলেন। এই উপলক্ষে তিনি নানা স্থানে সাধারণ সভ্যতার প্রবাসী সাধারণ সভায় প্রবাসী ভারতীয়গণের নির্যাতন বার্তা জ্বলন্ত ভাষায় ঘোষণা করিয়া এবং ওই বিষয়ক পুস্তকাদি অজস্র প্রচার করিয়া ভারতীয় জনসাধারণের সাহায্যপ্রার্থী হইলেন। দক্ষিণ আফ্রিকা প্রবাসী অভাগ্য ভারতীয়গণের জন্য এদেশের সহানুভূতির স্ৰোততর তরবেগে বহিল। ভারতে আন্দোলনের সংবাদ বয়েট রয়টারের আগে অতি সংক্ষেপে বিকৃতাকারে নেটালে পৌঁছুল। নেটালে শেতাঙ্গ ঔপনিবেশিকগণ শুনিলেন শ্রীযুক্ত গান্ধী ভারতে আসিয়া এই মর্মে পুস্তিকা প্রচার করিতেছেন যে, নেটালে ভারতীয়গণ প্রহীত হৃতবিত্ত ও পশুবৎ ব্যবহৃত হইয়া থাকে। তাহার প্রতিকার কিছু হয় না। রয়টার ইহাও জানাইলেন যে বোম্বাইয়ের টাইমস অফ ইন্ডিয়া পত্র এই অভিযোগের তদন্ত প্রার্থনা করিয়াছেন। উল্লিখিত সংবাদ বারুদস্তুপে নিক্ষিপ্ত অগ্নিস্ফুলিংগের ন্যায় নেটালের শেতাঙ্গ সমাজে ঘোর জিগাশনাল প্রজ্জ্বোলিত করেছিল। তাহারা দক্ষিণ আফ্রিকার নানা স্থানে সভা আহ্বান করিয়া শ্রীযুক্ত গান্ধীর বিরুদ্ধে অশেষ কুৎসা প্রচার করিতে লাগিলেন এবং তাহার উক্তির প্রতিবাদ করিতে প্রবৃত্ত হইলেন। শেতাঙ্গ সম্প্রদায়ে প্রজ্জ্বোলিত রোষবহ্নি নেতালের নিরীহ ভারতীয়গণের ভীতি উদপাদন করিল। তাহারা শ্রীযুক্ত গান্ধীকে অবিলম্বে তথায় প্রত্যাবর্তন করিবার জন্য জরুরি সংবাদ পাঠাইলেন। স্মরণাগত বৎসল গান্ধী আর স্থির থাকিতে পারিলেন না। তিনি স্ত্রী-পুত্রাদিসহ সত্বর দক্ষিণ আফ্রিকা যাত্রা করিলেন। যে জাহাজে তিনি ডারবান পৌঁছেছিলেন সেই জাহাজেই সঙ্গে সঙ্গে ছয়শত ভারতীয় আরোহী লইয়া আরেকখানি জাহাজ ওই বন্দরে প্রবেশ করিল। উভয় জাহাজকে অনির্দিষ্টকালের জন্য quarantine অনুসারে আইন অনুসারে যাত্রীদলসহ

এই জনরবে আস্থা স্থাপন করিয়া নেটালের শেতাঙ্গ শিল্পীগণ ক্ষিপ্তপ্রায় হইল। তাহারা স্থির করিল যে নবাগত ভারতীয়গণকে কিছুতেই জাহাজ হইতে নামিতে দেওয়া হইবে না। চারিদিকে তুমুল আন্দোলন পড়িয়া গেল। দলে দলে শেতাঙ্গ শ্রমজীবীগণ সমুদ্র তটে সমবেত হইতে লাগিল। কেহ কেহ প্রকাশ্য সভায় প্রস্তাব করিল যে যাত্রীসহ জাহাজ দুইখানি অতলতলে ডুবাইয়া দেওয়া হউক। অবশেষে শ্রীযুক্ত গান্ধীকে জানানো হইলো যে তিনি যদি সঙ্গীদলসহ ডারবানে অবতীর্ণ হইতে সচেষ্ট হন তাহা হইলে ঘোরতর বিপদ ঘটিবে। সে সঙ্কটে কেহ তাহাকে রক্ষা করিতে পারিবে না। অতএব তিনি দলবল সহ স্বদেশে প্রত্যাবর্তন করুন। শ্রীযুক্ত গান্ধী কিন্তু ইহাতে তিলমাত্র ভীত হইলেন না। তিনি quarantine এর কাল অতীত না হওয়া পর্যন্ত ধীরভাবে অপেক্ষা করিতে লাগিলেন। ক্রমশ quarantine এর আইনসঙ্গত সময় কাটিয়া গেল। কিন্তু যাত্রীদলকে অবতরণের আদেশ প্রদত্ত হইল না। জাহাজ দুইখানি রাজা ত্রিশংকুর ন্যায় মধ্যপথে আটক রহিল। জাহাজের স্বত্বাধিকারীগণ তখন উপান্তর না দেখিয়া আদালতের আশ্রয় লইবেন স্থির করিলেন। তখন নেটাল গভর্নমেন্ট নিতান্ত বাধ্য হইয়া যাত্রীদলকে বন্দরে নেইবার~ নামাইবার হুকুম দিলেন। এই সংবাদপত্র পাইয়া ডারবানের প্রথান্ধ শেতাঙ্গগণ দলে দলে ডক অভিমুখে মুখে ছুটিল। অল্পক্ষণের মধ্যেই স্থানটি রুদ্র জনতায় ভরিয়া গেল। চারিদিকে রোষদীপ্ত আস্ফালন প্রবল হুংকার ও অশ্রান্ত কোলাহলে শান্তিভঙ্গের সম্ভাবনা বুঝিয়া অ্যাটর্নি জেনারেল জনসংঘকে সম্বোধন করিয়া কহিলেন, ব্রিটিশ সম্রাজ্ঞীর দোহাই তোমরা এখানে হাঙ্গামা করিও না। স্ব স্ব স্থানে চলিয়া যাও। আমি প্রতিশ্রুত হইতেছি নেটাল পার্লামেন্ট ইহার প্রতিকার ব্যবস্থা অতিসত্বর করিবেন। ইহার পর হাঙ্গামাকারীগণ ইতঃস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িল। শ্রীযুক্ত গান্ধীর সহযাত্রী দল তীরে তীরে নামিয়া আরামের নিশ্বাস ফেলিলেন। তাহার পত্নী ও সন্তানগণ শ্রীযুক্ত পার্শী রক্তমজিদ নামে জনৈক ধনবান বন্ধুর গৃহে প্রেরিত হইলেন। তখনও হাঙ্গামাকারী সম্পূর্ণ অন্তর্হিত হয় নাই। একজন পুলিশ ইন্সপেক্টর আসিয়া শ্রীযুক্ত গান্ধীকে সে সময়ে বন্দরে নামিতে নিষেধ করিলেন। বলিলেন, আপনি সন্ধ্যার পর নামিবেন। কিছুক্ষন পরে মিস্টার লাউটন নামে নেটালের জনৈক উদারহৃদয় শেতাঙ্গ ব্যবহারকারী জীপ শ্রীযুক্ত গান্ধীকে সংবর্ধনা করিবার জন্য জাহাজে আসিলেন। শ্রীযুক্ত গান্ধী অন্ধকারে অপেক্ষা না করিয়া তাহার সহিত তীরে নামিয়া পড়িলেন। ব্রিটিশের ন্যায়বুদ্ধি ও সততায় তাহার ভরসা। তিনি বন্ধুর সহিত পদব্রজে অগ্রসর হইলেন। কিন্তু কয়েকজন হাঙ্গামাকারী তাহাকে চিনিয়া ফেলিল। তাহারা বাঘের পশ্চাতে প্রেমের মতো বিকট চিৎকার জুড়িয়া দিল। বন্ধুটি তাড়াতাড়ি একখানি রিক ভাড়া করিয়া ফেলিলেন। গান্ধী কিন্তু জনতা তাহার পথ রোধ করিয়া দাড়াইল। শ্রীযুক্ত গান্ধী তখন বন্ধুর সহিত পুনরায় পদব্রজে অগ্রসর হইলেন। জনসংঘ উত্তরোত্তর প্রবলতর ভাব ধারণ করিল। বন্ধুদ্বয় একটি রাস্তার মোড়ে পৌঁছিয়া জনতার চাপে বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। এই সুযোগে হাঙ্গামাকারীগণ শ্রীযুক্ত গান্ধীকে চারিদিক হইতে আক্রমণ করিল। অজস্র প্রহারে তিনি অর্ধমৃত হইয়া পড়িলেন। দূর হইতে একটি শোচনীয় দৃশ্য দেখিয়া এক স্বহৃদয় শেতাঙ্গ মহিলার প্রাণ কাঁদিল।

প্রহার জর্জরিত গান্ধীকে ছাড়াইয়া লইবেন সহসা প্রকৃত পণ্য বৃদ্ধির জয় হইল। মহাপ্রাণা শেতাঙ্গ মহিলা নিজের ছাতাটি খুলিয়া বিপন্ন গান্ধীর মস্তকে ধরিলেন। উন্মত্ত জনসংঘ বিস্ময় বিস্ফোরিত লোচনে দেখিল, ইনি স্বয়ং কুলি superintendent এর সহধর্মিনী মিসেস আলেকজেন্ডার। শ্রীযু~ শ্রীযুক্ত গান্ধী এ যাত্রায় রক্ষা পাইলেন। পুলিশদল তাহাকে এক বন্ধুর গৃহে লইয়া গেল। সেখানেও আবার উত্তেজিত জনসংঘ চারিদিকে উগ্র আস্ফালন করিতে লাগিল। পুলিশ superintendent জানাইলেন, যে হয়ত তাহারা অগ্নিসংযোগে গৃহদাহ করিতে পারে। পাছে বন্ধুটি সর্বশান্ত হন এই আশঙ্কায় শ্রীযুক্ত গান্ধী কনস্টেবলের বেশে তথা হইতে নিষ্ক্রান্ত হইয়া সরকারি থানায় আশ্রয় লইলেন। হাঙ্গামাকারীগণের এই সাময়িক উচ্ছ্বাস শনৈ শনৈ প্রশমিত হইল। আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশের রণবাদ্য বাজিয়ে উঠিল। ট্রান্সভাল ও অরেঞ্জ রাজ্যে বৈওরগণের বিরুদ্ধে বিপুল ব্রিটিশ বাহিনী অবিলম্বে প্রেরিত হইল। শ্রীযুক্ত গান্ধী বুঝিলেন যে, ভারতীয়গণের কর্তব্য অনুষ্ঠানের সময় আসিয়াছে। ব্রিটিশ সাম্রাজ্যের কার্যে আত্মোৎসর্গ করিয়া ভারতীয়গণের কর্তব্যনিষ্ঠার পরিচয় দেবার দ্বিবিষ্ট ঔপনিবেশিকগণের শ্রদ্ধা আকর্ষণ করিবার ইহাই অতি শুভ অবসর। তাহার আহবানে দক্ষিণ আফ্রিকার শত শত~ দক্ষিণ আফ্রিকার শত শত~ তাহার আহবানে দক্ষিণ আফ্রিকার শত শত ভারতীয় যুবক স্বেচ্ছাসেবক রূপযুদ্ধে যাইবার জন্য উৎসুক হইল। তিনি কিন্তু তাহাদের আবেদন কর্তৃপক্ষ কার্য করিলেন না। উৎসাহী গান্ধী আবার একবার দরখাস্ত দিলেন। সেবারও তাহা পরিত্যক্ত হইল। শেষে যখন কর্তারা দেখিলেন যে বুইওরগণের সহিত যুদ্ধে জয়লাভ করা নিতান্ত সহজ নহে

আহতগণকে হাসপাতালে লইবার যাইবার ভার পাইল। শ্রীযুক্ত গান্ধীর পরিচালনায় ভারতীয় বাহকদল কিরূপ অটল কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়াছিল তাহা জনৈক প্রত্যক্ষদর্শী শেতাঙ্গযোদ্ধার মুখে শুনুন। তিনি ঊনিশো এগারো খ্রিস্টাব্দে জুলাই মাসে জোহানেসবার্গে ইলাস্ট্রেটেট ষ্টার পত্রে এই মর্মে লিখিয়াছিলেন অতঃপর নেটালে শ্রীযুক্ত গান্ধীর গঠিত ভারতীয় বাহকদলের কঠোর কর্তব্য আরম্ভ হইল। ভারতীয়গণ এই ব্যাপারে অসাধারণ সহনশীলতার পরিচয় দিলেন। এক রাত্রি গুরুতর পরিশ্রমের পর আমি প্রত্যুষে শ্রীযুক্ত গান্ধীকে অথিপার্শে উপবিষ্ট দেখিলাম। তিনি সৈন্যদলের রসদি বিস্কুট খাইতেছিলেন। বুলারের অধীনস্ত সৈন্যগণ তখন বিষন্ন ও নিরুৎসাহ হইয়া পড়িয়াছিল। সারা বিশ্ব তাহাদের চক্ষে বিরক্তিকর বোধ হইতেছিল। শ্রীযুক্ত গান্ধীকে কিন্তু ব্যবহারে খুব সংযত স্ফূর্তিযুক্ত এবং স্ফূর্তিযুক্ত এবং কথাবার্তায় দৃঢ়বিশ্বাসী এবং প্রসন্ন নয়ন দেখিলাম। তাহার সহিত আমার পরিচয় যথারীতি আদব-কায়দার সহিত সম্পন্ন হয় নাই।

সেইখানেই তাহারা উপস্থিত। এই প্রগলক নির~ নির্ভীকতার ফলে তাহাদের মধ্যে অনেক জীবন হারাইয়াছিল। শেষে কর্তৃপক্ষ আদেশ দিয়াছিলেন যে, তাহারা যেন গোলাগুলির সহরদ্দে না যায়। একদিন ইংরেজ সৈন্যধ্যক্ষ মেজর ব্যাপটে শ্রীযুক্ত গান্ধীর নিকট আসিয়া বলিলেন যে, রণস্থল হইতে আহতগণকে তৎক্ষণাৎ সরাইতে পারিলে বড়ই উপকার করা হয়। তখনও যুদ্ধ চলিতেছে। উভয়পক্ষে গোলাগুলি শন শন ছুটিতেছে। ভারতীয় সেবকগণ শ্রীযুক্ত গান্ধীর ইঙ্গিতে প্রাণের মায়া বিসর্জন দিয়া অসহায় আহতগণের উদ্ধারার্থে তাহার পশ্চাদনুসরণ করিল। এদিন অনেক ভারতীয় সেবক রণাঙ্গনে প্রাণ হারাইল। ইহারাই একদিন অত্যন্ত গোলাবৃষ্টির ভেতর হইতে স্বনামধন্য ইংরেজ সেনাপতি লর্ড রবার্টসের একমাত্র পুত্রের মৃতদেহ খুঁজিয়া আনিয়াছিল। প্রকৃত গুণের আদর করিতে ইংরেজ কোনদিন পশ্চাদপদ নহে। সরকারি রিপোর্টে ভারতীয় স্বেচ্ছাসেবকদের প্রশংসা সম্মুখে নিনন্দিত হইল। কর্তৃপক্ষ শ্রীযুক্ত গান্ধীকে সামরিক পদক দানে সম্মানিত করিলেন। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গ সমাজে ভারতীয়গণের প্রতি কতকটা প্রীতি ভাব ফুটিয়ে উঠিল। ঊনিশো খ্রিস্টাব্দের বুড়োর সময় মিটিল বুইওরগণ পরাভূত এবং ট্রান্সভাল তথা অরেঞ্জ রাজ্য ইংরেজদের করতলগত হইল। ট্রান্সভালে ভারতীয়গণের প্রতি অত্যাচার যুদ্ধের অন্যতম হেতু বলিয়া ব্রিটিশ গভর্নমেন্ট ভূষণ করিয়াছিলেন। সুতরাং নতুন শাসন ব্যবস্থায় দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভারতীয়গণের দুর্দশা নিশ্চয়ই ঘুচিবে। এইরূপ সিদ্ধান্ত করিয়া শ্রীযুক্ত গান্ধী ঊনিশো এক খ্রিস্টাব্দে স্ত্রী-পুত্রাদিসহ স্বদেশে প্রত্যাবর্তন করিবেন স্থির করিলেন। নেটালের গুণমুগ্ধ ভারতীয়গণ দিদার সংবর্ধনা উপলক্ষ্যে তাহাকে তাহার সহধর্মিণীকে ও সন্তানগণকে কয়েকখানি মূল্যবান সুবর্ণ পাত্র ও রত্নালঙ্কার উপহার দিলেন। শ্রীযুক্ত গান্ধী তাহা নিজে চূর্ণ গ্রহণ না করিয়া আবশ্যককালে জনহিতকর কার্যে ব্যবহার্থ বিনীতভাবে প্রত্যর্পণ করিলেন। এতদাদৃশ স্বার্থত্যাগ মহাপ্রাণ গান্ধীর জীবনে পদে পদে প্রতিবাদী। মুসরফ ঠান্ডা কেমন?

আমি এখন বাসাতেই আছি। ঢাকায়? হ্যাঁ ঢাকায় ঢাকার বাসাতে এখন তুমার ওই খানে কি রকম ঠান্ডা আমার এই খানে তো তীব্র ঠান্ডা এতো বেশি ঠান্ডা যে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না আমি অবশ্য একটা room heater কিনে ফেলেছি আমারভ এখন room একটু একটু গরম থাকতেসে কিন্তু তাতে ও হচ্ছে না বেশি সমস্য হয় যখন গফুলে যায় আর বাইরে যায় কাজে

আমিতো শুনেছি উত্তর বঙ্গেআরো বেশি ঠান্ডা হ্যাঁ উত্তর বঙ্গেআমি যখন গেছিলাম আমাদের বাসায় তো সেখানে আমি যে ঠান্ডাটা পায়সি এখন ঢাকার মধ্যে আমি সেই fill টা পাচ্ছি ঢাকার মধ্যে তো সব সময় আসলে গরম লাগে ঠান্ডার জন্যে ও আসলে জামা কাপড় ছাড়াই ঘোরা যায় আমার এখানে যেটা হয়ছে এখন শীত কাল তোখেয়ে আসলাম চিতই তোমার ঢাকায় কি পিঠা টিঠা পাওয়া যায় না?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

পিঠা পশে যে সব খাইসি তার মধ্যে চিতই পিঠা অন্যতম উটকি ভর্তা সরিষা ভর্তা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 ওই রকম কি তুমি যেই খানে থাকো রাসায়িতে সেই খানেও কি রাস্তার পাশে এরকম কি পিঠা পাওয়া যায় নাকি এ আমার বাসের সামনেই পাওয়া যায় অবশ্য আমি ওখান থেকে খেয়ে আসলাম চারটা পিঠা বেপারটা হচ্চে কি এতো বেশি ঠান্ডা যে গরিব মানুষের তো আসলে অনেক কষ্ট তাই না হ্যাঁ এই ঠান্ডাটা আসলে যাদের পোশাক নাই শীতের কাপড় চোপড় নাই

তাদের জন্য খুব কষ্টের হ্যাঁ আমাদের এই এতো এতো জামা কাপড় থাকার পরে এতো গুলা কম্বল লেপ থাকার পরেও আমরা ঠান্ডায় কাঁপতেছি তো তাদের কি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 আমি আমি তো জানতাম যে বস্সি কোস্সা উস উস্নানেরকারণে অনেক বেশি বাজে অবস্থা হয়ে বিশ্সের কিন্তু ঠান্ডা যে এতো পড়বে এটা ভাবিনি

হ্যাঁ এই এতো বেশি কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড নিসি নিস্সরণ হচ্ছে এখন কি আর বলবো যে মেরু অঞ্চলের যে বরফ গুলা আছে সে সব গোলে যাচ্ছে ফলে সমুদ্র বেস্চের উচ্চতা নাকি অনেক বেড়ে যাবে আচ্ছা একটা video দেখলাম যে সৌদি তে আরকি তুষারপাত হচ্ছে এটা কি আসলে কত টুকু সত্য তুষারপাত

আচ্ছা ইটা কি বেতিক্রমি না আমি তো আসলে নিশ্চিত করে বলতে পারছি না

সৌদি আরব তো এশিয়াতে হ্যাঁ আমিএটা সঠিক জানি না আসলে কি রকম কি

ইটা তো আসলে ভি চিন্তার বিষয় আমি আমি তো জানি এশিয়াতে এই ভাবে আসলে বরফ পরে না নাকি পড়তে পারে তুষার ও পড়তে পারে তাহলে এখন আমাদের গ্রামের কি বাড়িতে অবস্থা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 হম এখন আমি দেখলাম যে আগামী কয়েক দিনও হয়তো ঠান্ডা থাকবে weather report তো দেখায় যায় কিন্তু আমার phone এ আবার report টা ভুলভাল দেখায় আরকি আচ্ছা

সকাল বারোটায় হয়েছে বুঝলামনা আজকে আরকি ঘুম থেকে উঠছি বারোটায়

তো ওঠার পর আমি তীব্র ঠান্ডা অনুভব করলাম হম ইটা আসলে উপরও নিভর করে হ্যা হ্যা হ্যা এটা সৌদিতে ও ধরোতো আছেই এখন আমি phone ঢুকলাম phone এ ঢুকে weather report টা দেখতেছি সতেরো degree দেখাইতেছে আমারও সতেরো degree দেখাচ্ছে এবং কালকে নাকি তেইশ নয় থেকে তেইশ এর মধ্যে থাকবে তুবার শীত আচ্ছা ঐটা যদি তাহলে তো পুরা জমে যাওয়া অবস্থা আরকি হ্যাঁ তার সাথে আঠাত্তর persoan তো ওই শীতে তুমি কি কি পিঠা খাইলা ওই পযন্ত এই চিতই ভাপা পিঠা মানে পিঠা পর্ব এখনো তো শেষ করো নাই না সামনে আরো খাবা হম তবে এ এখন আমি যদি দেখি google এ এখন united state for America য়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

এখন একটু গরম লাগতেসে এটা খুজার পরে আচ্ছা বাতাসের speed তো একদম খারাপ না

আমরা একটা কাজ করতে পারি আমরা সৌদি আরবে কি অবস্থা একটু দেখে আসি হ্যাঁ আমরা সৌদি টো ভাবতে পারি কি অবস্থা

সৌদিতে বার degree এবং মোটামোটি আমরা তো এর কাছাকাছি ই আছি হ্যাঁ আমি একটা আহ screenshot দেখলাম সেই খানে ওগুলো ঢাকায় দেখাচ্ছিল চোদ্দ সেই টা কখন আমি জানি না হম এটা সারাদিন আসলে কম বেশি হয় এরকম হ্যাঁ হ্যাঁ এইরকম তাই

শীত কমতে কমতে তোমার হ্যাঁ ঐরকমই january র শেষের দিকে কমে যাবে আরকি ঢাকাতে তো আর কয়দিন থাকে বলা যাচ্ছে না ঢাকাতে তো শীত বেশি দিন থাক

গ্রামে আসলে বেশিদিন অনুভূতি হয় শীতটা বাংলাদেশের কোথায় সব চেয়ে তাপমাত্রা টা কি তুমি জানো normal মানে সাধারণত কোথায় থাকে কোথায় সব চেয়ে বেশি থাকে এটা আমি জানতাম কিন্তু এখন ঠিক মনে পড়তেসে না

আঃ লালপুরে নাতদের লালপুরে লালপুর right এটা কি তোমার ওইখান থেকে কত দূর আমার যাওয়া হয়নি তবে নাটোর এই খান থেকে খুবই কাছে নাটোর একটু তাহলে শীত মানে কম পরে শীত কম পরে কিনা জানি না তবে ঠান্ডা খুবই পরে এ গরম খুবই পরে এটা হচ্ছে লালপুরের সর্বোচ্চ তাপ মাত্রা এবং বৃষ্টি সবচেয়ে বেশি হয় লাল খানে সিলেটেড আর আজকে তুমি বলো দেখি আজকে কোন বিভাগে সবচেয়ে কম ঠান্ডা এ সবচেয়ে কম তাপ মাত্রা কোন বিভাগে আজকে ছিল আমার জানা নাই কোন বিভাগে ছিল আমি আঃ যদি বিভাগীয় শহর গুলার কথা বলি ঢাকায় সর্বোচ তাপ মাত্রা বিশ point বিশ দশমিক চার degree সেলসিয়াস এবং সর্ব নিম্ন ছয় দশমিক আট degree সেলসিয়াস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 আচ্ছা ছয় দশমিক আট সর্ব নিম্ন তাপমাত্রা দেখতেছি আমি শ্রী মঙ্গলে পাঁচ দশমিক নয় বগুড়া পাঁচ দশমিক চার বদলগাছী তে পাঁচ degree চার degree সেলসিয়াস রাস্চারী তে পাঁচ দশমিক তিন degree সেলসিয়াস মানে তোমার থেকে এখানে বেসে ঠান্ডা এবং দুঃখের বিষয় তার পর রং পুর রং পুড়ে চার দশমিক নয় degree celcius এটা আসলেই অনেক কম এখানে কি আমাদের লালমনিহাটের আজকে আজকের report টা কি

তেতুলিয়াটার সাথে মেলায় লাভ নাই এখনই তো weather ওতে মিলাতে পারি রংপুরে যেমন চার দশমিক নয় ছিল হ্যাঁ রংপুরের সাথে মিলানো যাইতে পারে তবে যা মনে হচ্ছে আমার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

আর বিশেষ করে আমরা তো তাও room আর মধ্যেই অবস্থান করছি আমাদের উচিত যে যারা শীতার্থ মানুষ আছে তাদের জন্য কিছু করা হম এখানে সুচিত্রে কি আমিও নাকি দেখলাম যে আবার একটা ছেলে সে হচ্ছে office তো চাপায় নোটেকনজের ভাষা একটি খবর দেখলাম একটি রাশি medical এ এনে ভর্তি করানো হয়েছে